একটি মোটর সাইকেল দাড়করানো হয়। এবং এই রেস্টুরেন্ট -টিকে খুব সুন্দর করে সাজানো আছে বেলুন দিয়ে।

রেস্টুরেন্ট -এ রান্নাঘর এর মধ্যে ছবি যেখানে--

এই ছবিটিতে আমরা দেখতে পারছি যে এটি একটি রাস্তার সামনে তোলা হয়েছে। রাস্তার এ পিঠে এ পিঠ থেকে তোলা হয়েছে তার--

ও অনেক বন জঙ্গল হয়ে আছে বড়ো বড়ো গাছ --

একটি রেল লাইন -এর উপর রেল লাইন পাশ তোলা হয়েছে রেল লাইন এর সমেত নিয়ে।

পুরোনো মন্দির এবং এই দরজাগুলি--

বা দিকের অংশে আ অনেকগুলি গাছ এ গাড়ি দাঁড় করানো আছে।

এবং এই ছবিটি সকালবেলা তোলা হয়েছে।

যে এটি একটি মাঠের সামনে তোলা আছে একটি বাউন্ডারি -ও দেওয়া আছে ।

সে একজন মেকানিক গাড়ির মেকানিক ।

এইটি সমুদ্র বা নদীর পারের অংশ।

এ এবং দুজন ব্যাক্তি কাজ করছে গাড়িটি গাড়িটি গাড়িটিতে একজন ব্যাক্তি গাড়িটি ভিতরে ঢুকে কাজ করছে। আরেক--

বাড়ির বা বিল্ডিং -এর ভেতরের ছবি।

এবং জার -গুলিতে নানান ধরণের জিনিস খাবার জিনিস রাখা আছে।

একজন এ এ দুজন বাচ্চা তার সব থেকে বড়ো দিদি বা বোনের উপর --

নৌকার কিছুটা অংশ এই ছবিটিতে চোখে পড়ে তার সাথে সাথে নদীগুলিতে নদীটিতে সাদা এবং কালো সাদা কালো --

এবং এখানে দেখা যাচ্ছে যে এখানে স্যামসাঙ এল.জি এবং নানান ধরণের জিনিস এ পত্র পাওয়া যাচ্ছে।

এবং এই ছবিটি সকালবেলা তোলা হয়েছে।

মাথার ওপর বস্তা নিয়ে এবং এই ছবিটি সকাল বেলা তোলা হয়েছে।